jmol এ 3d models of enzymes এর এই tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা jmol panel human pancreatic hexokinase in কাঠামো load করা সম্পর্কে শিখব
secondary কাঠামোর display পরিবর্তন করা
সক্রিয় site অ্যামিনো অ্যাসিডের অবশিষ্ট highlight করা
এনজাইমের স্তর এবং সহ উত্পাদক highlight করা
protein জন্য ramachandran plot দেখানো
tutorial অনুসরণ করতে মৌলিক বায়োকেমিস্ট্রি সম্পর্কে জানতে have
jmol অ্যাপ্লিকেশন window থেকে মৌলিক অপারেশনের সাথে পরিচিত থাকতে হবে
jmol এপ্লিকেশন শৃঙ্খলায় proteins and macromolecules tutorial দেখুন
এটি নিম্নলিখিত link উপলব্ধ
tutorial record করতে ব্যবহার করছি ubuntu operating system সংস্করণ 1204
jmol সংস্করণ 1222
java সংস্করণ 7 এবং mozilla ফায়ারফক্স browser 220
jmol window খুলুন এবং hexokinase এনজাইমের কাঠামো load করুন
আমি internet সাথে সংযুক্ত তাই আমি pdb website থেকে সরাসরি কাঠামো load করব
এটি করতে file menu খুলুন নীচে scroll করুন এবং get pdb বিকল্পে টিপুন
screen একটি input dialog box দেখায় hexokinase এর জন্য চার অক্ষরের pdb code লিখুন যা হল text box 3idh
এই code protein data bank website থেকে উপলব্ধ
আপনার কার্যকর internet সংযোগ না থাকলে tool bar open a file icon bar করে বিদ্যমান pdb file খুলুন
ok বোতামে টিপুন
পর্দায় প্রদর্শিত hexokinase এর 3d কাঠামো glucokinase হিসাবেও পরিচিত
file menu থেকে console window খুলুন
console দেখানো panel কাঠামো glucose সাব্সট্রেটের সাথে human pancreatic glucokinase এর জন্য
console বন্ধ করুন
panel hexokinase এর ball and stick model রয়েছে
panel protein model থেকে জলের অনু সরিয়ে দিন
এই প্রক্রিয়া jmol এর proteins and macromolecules tutorial বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে
hexokinase এনজাইম সম্পর্কে
hexokinase হল 465 অ্যামিনো অ্যাসিডের একটি monomeric protein
এর দুটি domain রয়েছে একটি বড় domain এবং একটি ছোট domain
এই এনজাইমের জন্য সক্রিয় site দুটি ডোমেনের মাঝের ছিদ্রে স্থিত
hexokinase এর জন্য সক্রিয় site 3 টি অ্যামিনো অ্যাসিডের অবশিষ্টাংশ রয়েছে 204 এ aspergine 231 এ aspergine এবং 256 এ glutamic অ্যাসিড
alphadglucose এই এনজাইমের জন্য সাব্সট্রেটস
এখন আমাদের jmol panel ফিরে যাই
আমরা এইরকম এনজাইমের components নির্বাচন এবং highlight করতে পারি: সক্রিয় site substrate cofactors বা amino acid residues
একটি নির্দিষ্ট component নির্বাচন করতে ডান click ব্যবহার করে popup menu খুলুন
select বিকল্পে স্নীচে scroll করুন
সাবmenu থেকে proteins এবং by residue name নির্বাচন from
এখানে পৃথক অ্যামিনো অ্যাসিডের residues তালিকাভুক্ত রয়েছে
এটি নির্বাচন করতে অ্যামিনো অ্যাসিডের name টিপুন
এছাড়াও অ্যামাইনো acids এইরকম headings এর নীচে সারিবদ্ধ রয়েছে: polar nonpolar basic acidic uncharged ইত্যাদি
hetero মেনুতে তালিকাভুক্ত রয়েছে metal ion potassium এবং glucose substrate
substrate বাইন্ডিং site সহজে সনাক্ত করতে এনজাইমের display পরিবর্তন করতে পারি
protein পরমাণুর display এবং রঙ পরিবর্তন করি
popup menu খুলুন select এ যান এবং protein বিকল্পে scroll করুন all এ টিপুন
আবার popup menu খুলুন style এ scroll করুন এবং তারপর scheme এ sticks বিকল্পে টিপুন
এখন আমরা panel রয়েছি protein sticks ডিসপ্লেতে রয়েছে
এখন রঙ পরিবর্তন করতে আবার popup menu খুলুন color atoms এ যান এবং blue বিকল্পে টিপুন
আমাদের screen নীল রঙের hexokinase we model sticks ডিসপ্লেতে রয়েছে
cleft ball and stick ডিসপ্লেতে alfadglucose substrate লক্ষ্য করুন
substrate লক্ষনীয় করতে popup menu খুলুন select এ যান এবং তারপর hetero এবং glcalfadglucose এ টিপুন
আবার popup menu খুলুন style এবং scheme এ scroll করুন এবং sticks বিকল্পে টিপুন
রঙ পরিবর্তন করতে আবার popup menu খুলুন color এবং atoms এ যান এবং white বিকল্পে টিপুন
panel এটি সাব্সট্রেটের সাথে পরিষ্কারভাবে লক্ষনীয় করা hexokinase এর model
আমরা এগুলি লক্ষনীয় করতে সক্রিয় site অ্যামাইনো অ্যাসিডের রঙ পরিবর্তন করতে পারি
এটি করতে আমাদের console window commands লিখতে have
আগে উল্লিখিত সক্রিয় site জড়িত অ্যামিনো acids aspergine 204 এ aspergine 231 এ এবং glutamic acid 256 এ রয়েছে
file menu থেকে console window খুলুন console এ টিপুন
আমি console window বড় করতে kmag screen ম্যাগনিফায়ার ব্যবহার করছি
$prompt লিখুন: select বর্গাকার বন্ধনীতে aspergine at জন্য asn বন্ধনী বন্ধ করুন 204 অর্থাৎ স্থান semicolon color atoms orange
enter টিপুন
লক্ষ্য করুন যে aspargine রেসিডিউয়ের পরমাণু এখন কমলা রঙে রয়েছে
key board up arrow বোতাম টিপুন এবং command edit করুন
অ্যামাইনো অ্যাসিডের স্থান 231 এ edit করুন এবং পরমাণুর red লালে বদলান
enter টিপুন
up arrow key টিপুন এবং আবার এবং অ্যামাইনো অ্যাসিডের name glu তে বদলান যা হল glutamic অ্যাসিড এবং তার স্থান 256 এ
পরমাণুর রঙ সবুজে এবং enter টিপুন
panel লক্ষনীয় সক্রিয় site এবং সাব্সট্রেটের সাথে hexokinase active 3d model রয়েছে
এছাড়াও এখানে model লক্ষ্যনীয় বেগুনী রঙে থাকা potassium পরমাণু রয়েছে
এছাড়াও আমরা jmol a একটি বিশেষ protein জন্য ramachandran plots দেখাতে পারি
console $prompt লিখুন plot ramachandran
enter টিপুন
screen hexokinase এর জন্য ramachandran plot রয়েছে
ডাটাবেস থেকে পিডিবি files দ্বারা বিভিন্ন এনজাইম load করার চেষ্টা করুন
secondary স্ট্রাকচারের display পরিবর্তন করুন
সংক্ষিপ্তকরণ করি এই tutorial শিখেছি পিডিবি code ব্যবহার করে human pancreatic hexokinase এর load structure
secondary স্ট্রাকচারের display পরিবর্তন করা
সক্রিয় site অ্যামাইনো অ্যাসিডের residues লক্ষনীয় করা
এনজাইমের substrate এবং কোফ্যাক্টর লক্ষনীয় করা
এবং proteins জন্য ramachandran plot দেখা
নির্দেশিত কাজ হিসাবে jmol panel lysozyme এনজাইমের dot পিডিবি file load করুন
enzyme আবদ্ধ substrate লক্ষনীয় করুন
সক্রিয় site অ্যামাইনো acids লক্ষনীয় করুন
ইঙ্গিত: পিডিবি ডাটাবেস থেকে lysozyme এর পিডিবি file প্রাপ্ত করুন
এই url এ উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের কাছে লিখুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ